পাশাপাশি দুইটি রেল লাইন ।

হে বাইরে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে একটি বউ পাশে দাঁড়িয়ে আছে সেখানে অনেক লাইটিং করা হয়েছে লাল নীল লাইটিং করা হয়েছে ফুল ঝোলানো হয়েছে।

দেখে মনে হচ্ছে এটি একটি রেস্টুরেন্ট ।

দেবস স স্টুডিও লেখা রয়েছে সোনি টি_ভি রয়েছে।

বিল্ডিংয়ের সামনে দুটি গাড়ি দাঁড়িয়ে আছে।

তার সামনে একটি টাওয়ার আছে পাঁচিল দিয়ে ঘেরা আছে।

পাশে একটি সাদা রঙের দুই তালা তলা বিল্ডিং রয়েছে।

অর্ধেক ফ্যান দেখা যাচ্ছে সিলিংয়ে।

এখানে দুটো কালো কালার টুল দেখতে পাচ্ছি।

সাইন বোর্ড -এ লক্ষ্মীশ্রী লেখা আছে।

পিছনে অনেক সুন্দর করে সাজানো রয়েছে।

এটি একটি কম্পিউটার সেন্টার ।

যেখানে হলুদ রঙের একটি দেওয়াল রয়েছে।

সামনে একটি দরজা দেখা যাচ্ছে একটি জানালা রয়েছে।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

কেল্লাটির ইটগুলো খুলে খুলে পড়ছে।

একটি লোক দাঁড়িয়ে রয়েছে পিছন দিকে।

সামনে অনেকগুলি দোকান দেখতে পাচ্ছি।

পাশে আরেকটি নীল কালারের দোকান আছে।

একটি লোক বড়শি নিয়ে বসে রয়েছে।